তবেতো দেখছি যে, কিন্তু তুর ষাট্রে গেলে Accident হবে আমার বেশি ক্ষতি হবে তো ষাট্রে কেন যাবো ভাই? চল্লিশে যাবো।

হম হম আস্তে চলাটা শিক্ষতে হবে ঠিক ঠিক ঠিক। তুই বল এই বছর Picnic কোথায় গিয়েছিলি? এই তো তুর উম Picnic বলতে এমনি কাছেদারেই করেছিলাম। আর তাছাড়া ঐ একত্রিশ তারিখ করেছিল্ম রাতের বেলায়।

হ্যাঁ সব বন্ধুগুলোই ছিল। তো দর Box ট্রক্স সব এনেছিলাম। Light box সব Arrange করলাম সকাল থেকে। নিয়ে রাতের দিকে এলাম। রাতের দিকে ভোর চারটা অবদ্দি মানি নাচ গান হয়েছে। বাবারে তাইলেতো ভালোই Enjoy করেছিস। প্রচুর প্রচুর Enjoy বাপ রে বাপ বলার বাইরে। এ খওয়া দাওয়ার কি হলো? কিছু খেয়েছিল নাকি আবার Picnic এ? না না তা কি হয়? আহ তুই তো খাস না? না আমি Good boy হ্যাঁ সেটা একশ জনে এক জন খায় না এখন যে যুগ। সেটা তুই একটা।

যে Picnic এ Item কি ছিল? Item বলতে দর Menu বল একটু শুনি? Menu ছিল রুটি, মিষ্টি আর তেমন কিছু ছিলনা। এটাই তো সবাই নষ্ট করে দিয়েছে। তাহলে তুরা হুন্ডা নিয়ে গেছিলি Main নাচব, গাইব এসব খাওয়া দাওয়া নয়। হ্যাঁ Enjoy Enjoy ঠিকই আছে বন্ধুরা মিলে করলে ওটাই তো হয় না? Enjoy টা আগে। আমি তো অফিস Tour হলে স্যাররা আগে পাধান্য দেয়।

আমাদের অফিস থেকে নিয়ে গেছিল Picnic এ এই পাশে একটা গ্রাম আছে শালবাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনেছি।

খুবই Enjoy করলি তুরা?

Box হয়নি? Box box মানি বলেছিল একজন নিয়ে আসবে ঠিক আছে? হম গিয়ে তো ও বলেই দর। ও তো আসেই নি।

আমি একদম বিন্দ্যাস। খাচ্চি দাচ্ছি, অফিস যাচ্ছি, আবার বাড়ি যাচ্ছি, আবার খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি। তো বিন্দ্যাস আহ তাই? ঐ সোম থেকে শনি একগ্যে আর রবিবার খেলাধুলা Enjoy আর কলেজ আরে শোন আমি যে Picnic গিয়েছিলাম ঐ কথাটা শোন।

পাশে একটা ড্রেম আছে। বোধয়া ড্রেম যেটা কে বলে। খুব ভালো Enjoy হলো। অফিসের সবাই বুঝলি? তারপর তো শালবন আছে। আহ গিয়ে আসলে হলিতে কোথায় যাবি বেরাতে? হলিতে ভাবছি যে, বাইরে যাবোনা। তো দেখি যদি Plam হয় তারপর বোলপুর ঘুরে আসতে পারি। আর তুর খবর কি? তুইতো বৌদিকে নিয়ে ঘুরে বেরাবি?

আহ পার্কে যেতে চাইলে আর কিছু চাইনা। তাছাড়া দর হলির দিন বাইরে যাওয়াও যায়না ভালো জামা পেন্ট পরে। কে কোথা থেকে রং দিয়ে দেয়। হ্যাঁ বলিস না। আর বছর আমি একটা নতুন গেঞ্জি পরে বেরিয়েছি। আর পরার পর ঐ যে আমাদের পাড়ার ছেলেগুলো আমাদের বন্ধু বান্ধব ওরা নাচছিল আর সেখানেই সামনে। আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তো আমাকে নামিয়ে গেঞ্জি চিড়ে রং মাখিয়ে কি বলবো আর ভূত করে দিল একবারে। এটাই তো এখনকার যুগের New style গেঞ্জি চিরা পেন্ট চেরা।

ওটাই প্রিয় গেঞ্জি। ওটা পরে সবসময় বেরাতাম। মানি আমার ভালো খুব ভালো লাগত এই গেঞ্জিটা। তো সেই টা চিড়ে দিল। কি বলব? বন্ধুদের তো কিছু বলা যাবেনা।

হলি মাখানোর জন্য ইয়ে করলো। তো নে বাবা চির পুরনো গেঞ্জি আবার সেটাই। আমিতো ভাবতে পারিনা। আমি ভাবলাম এই রং দিবে এর থেকে বেশি কিছুনা। হ্যাঁ সেই জন্য আমি সামনে গিয়ে পরেছি। আর কি বলব? সবাই মিলে দরে আমাকে নামিয়ে গেঞ্জি চিড়ে একবারে বালতিতে করে Color গুলে মাথা থেকে পা পর্যন্ত একবারে বিজিয়ে দিয়েছে। যাতা অবস্থা। রং যে ভালো জলে গুলবে সেটা না। সেই পুকুরের সেই পচা জল কি বলব আর? তাও তো ভালো। আমাদের এখানে তো যে পাক গুলো হয়না ড্রেনের সেই পাক গুলো তুলে লাগিয়ে দেয়। ওটাই হচ্ছে বন্ধু না? দে এই বছর বাইরে কথাও যাসনি?

মায়াপুর খুব ভালো জায়গা বলে কিন্তু আমার এখন অব্দি যাওয়া হয়নি। কেমন জায়গাটা বলবি দারুণ দারুণ মানি কি বলব? আমরাতো পুরা মায়াপুরি গেছিলাম ঘুরতে আর নবর দীপে ছিলাম। তো যেদিন ডুকলাম সেদিন দর ওখানে ডুকে প্রথমে গিয়ে একটা আশ্রমে উঠেছিলাম মানি লজ নেইনি আশ্রমে উঠেছিলাম।

খাবার দাবার খাবার পর একটু Rest নিলাম। Rest নিয়ে আমরা দেখ বিকেল বেলায় সবাই মিলে ঘুরতে। আমি বললাম দেখ মায়াপুর যাবো এই বেলায়। গিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় মায়াপুর গেলাম। মায়াপুর দেখে এলাম ঘুরে এলাম। ওখানে তো দর মেলা বসেছিল আবার ঐ গিতা মেলা। আরে বলছি তুই যে আশ্রমে ছিলি ওখানে পয়সা নিল নাকি থাকার জন্য? হ্যাঁ ওদের একটা Charge লাগে। সেটা জিজ্ঞেস করলাম। কারণ যাওয়া হয়নি। যদি যাই তাহলে জানা থাকলে ভালো হবে। ভাই আশ্রমে গিয়ে থাকিসনা ভাই প্রচুর কষ্ট তাহলে লজে থাকাই Better হ্যাঁ কারণ দর আমরা এখনকার দর দর রাত বারোটা অব্দি মোবাইল Use করি। এবার তারপর ওরা সেই ভোর তিনটা সারে তিনটা থেকে কির্ত্ন শুরু করে দিচ্ছে। এবার দু তিন ঘন্টা ঘুমিয়ে আর পোশাচ্ছেনা।

হ্যাঁ But লজে থাকলে ঐ একটু অসুবিধাটা হয়না। দশটার সময় উঠে নিজের মনের মত ভাবে থাকতে পারা যাবে। সেটা ঠিক। তুই ওখানে মন্দির কয়টা ঘুরলি? ঠাকুর কয়টা দেখলি বল একটু শুনি? প্রচুর ঠাকুর প্রচুর। কি বলব তুকে? মানি সবে মায়াপুর গেলামতো মায়াপুর দর একটা আছে মন্দিরটা আছে। But একটা মন্দির তৈরি হয়েছে এখন নতুন। ওটা দুই হাজার তেইশ সালে মানি এই New year এ দর খুলবে। আর একটা যেটা আছে ওটা দর সিরি দিয়ে সিরি দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তো ওখানে দর সব বয়স্ত বৃদ্ধা ঠাকুমারা ও গেছিলতো। তো ওরা উঠতে পারেনি। তো আমরা গেছিলাম। উঠেছিলাম। তো দেখলাম বেশ ভালোই। আর সব বড় বড় বাপরে সোনার গোউরাঙ্গ তারপরে কৃষ্ণ রাধা হ্যাঁ আর প্রচন্ড বীর প্রচন্ড আর যে মেলাটা বসেছিল ওখানে দর রাশিয়ান তারপর আস্টেলিয়ান সব Foreigner যেগুলি ছিল এগুলি এত সুন্দর সুন্দর নাচ করছিল হ্যাঁ মানি বলার বাইরে। মানি মনে হচ্ছে ওরাই এই দেশের মানুষ। Hello বলছিতো Hold করনা মা আবার ডাকছে এই যে একটু পর Call করছি। ঠিক আছে বন্ধু।

জি এইত। কি করছেন? বিনোদন জগতের খবর শুনছি। ও আচ্ছা কি শুনি। আহ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের চলচ্চিত্র অভিনেত্রী এই বিষয়ে খবর দেখছিলাম। ও আচ্ছা হ্যাঁ আমিও শুনতে পেলাম ব্যাপারটা তাদের সন্তানের জন্য খুবই দুঃখজনক কিন্তু কি করার আছে বলুন আমাদের তো কিছু করার নেই।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 আমি cinema টি নিয়ে ভাবছিলাম আমার দেখার আগ্রহ বেড়েই যাচ্ছে এইমাত্র trailer দেখলাম trailer দেখে আমার cinema টি দেখার জন্য খুবই মন চান করছে। ও আচ্ছা আচ্ছা তে আমি নিজেও দেখতে যাব খুব শীঘ্রই। হ্যাঁ সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ এর পরিচালনায় ব্ল্যাক ওয়ার আসছে নিশ্চই আনন্দের মধ্যে ছাড়িয়ে যাবে। হ্যাঁ সাথে ঢাকায় cinema ই জনপ্রিয় নায়ক শুভর অভিনয় আমাদের নতুন ঝলক দেখাবে আমি অনেক বেশি আশা নিয়ে আছি। ঠিক বলেছেন mission extrem এ দেখার সুযোগ মেলে নি এবার নিশ্চয়ই পাবো। হ্যাঁ দেখার অপেক্ষা রাখছি। এছাড়াও আরো কিছু মজার জিনিস দেখছিলাম জানেন। কি সেটা? আহ সেটি হল বেশ কিছুদিন আলোচনায় রয়েছে বাদসাহ আর বাদসা নাম নামেক এক লোক।

আচ্ছা আপনি কি comedy thriller এর trailer দেখেছেন? উম ঠিক মনে পড়ছে না। আরে ঢাকায় cinema ই ভয়ংকর দুই চরিত্র মিসা সাওদাগার কে নিয়ে web series বানানো হয়েছে। ও হ্যাঁ মনে পড়েছে দেখেছি আমি trailer টা আমি সম্পূর্ণ series দেখিই নি। জি জি আমি বুঝতে পেরেছি আমিও সম্পূর্ণ series দেখিনি আমি দেখার দিন গুনছি আহ দশ তারিখ তো মুক্তি পাবে। হ্যাঁ ভালোই হবে কি বলেন? জি অবশ্যই আহ এছাড়াও আপনি কি hollywood এ মুক্তি পাওয়া wednesday series টি দেখেছেন? উম হ্যাঁ দেখেছিলাম মনে হয় ঠিক মনে পড়ছে না কি। ও আচ্ছা আরে নেটফ্লিক এ মুক্তি পেয়েছে একমাস আগে আমি তো দেখেছি প্রথম season টা বাজিবাদ করে যাচ্ছে এখনো আপনার দেখা উচিত কি বলেন?

হ্যাঁ দেখেছি তো আরে এই series এর নায়ক যে রবার্ট প্যাটিনসন আমার crush বলতে পারেন, আমার যে তাকে কি ভালো লাগে আমি সম্পূর্ণ series তা দেখে ফেলেছি।

আরে এই কথা মনে পড়ল ওই series এর নায়িকা বেল্লা বা ক্রিস্টেন স্টেইয়ার্ট কে আমি তো আমারও ভীষণ ভালো লাগে জানেন।

হ্যাঁ জানি কিন্তু তিনি এখন বিয়ে করবেন শুনলাম তাও একজন নারীকেই তাই ভালো লাগাটা কমে যাচ্ছে আর কি।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 আরে অনেক দেখেছি আমার ভীষণ ভালো লাগে এখন। আমার ছোট ভাই দেখে এখনো আমি ওর পাশে প্রায় দেখতে বসি।

হম হ্যাঁ ওই সময় রোজই দেখা হতো আর আমি বিদ্যালয় থেকে বাসার আসার পর আমি দেখতে বসতাম বা আমাকে আর কি বেশিরভাগ সময় আমি television এ দেখতাম তখন ইউটিউবে আমি দেখতাম না। ইউটিউবে হয়তো বা আমার আহ class six seven এর পর হয়তো বা ইউটিউবে দেখাই ইয়ে টা আচ্ছা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

আহ আমিও আহ আহ আমিও english গান শুনি english আপনার কোন গায়কের গানটা বেশি ভালো লাগে বা hollywood এর movie গুলা আপনার কাছে কেমন লাগে বা তাদের যে নায়ক নায়িকা রয়েছে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার কেমন মনে হয়? জি বলছি আহ billboard এর NF media cooperation দ্বারা সাপ্তাহিক প্রকাশিত একটি american সংগীত এবং বিনোদন magazine magazine টি সংগীতশিল্পের সাথে সপত্ত সংগীত judge সংবাদ video মতামত অচালোচনা এবং প্রদান করে যেমন বর্তমানে টেইলর শিফট গায়িকার এন্টি হিরো গানটি শীর্ষ এক number এ অবসান করেছে তবে আমার পছন্দের গায়ক হলেন

ও চার্লি পুথ আমারও আর পছন্দের গায়িকা হচ্ছে টেইলর সুইফ্ট আমি তার ভীষণ ভক্ত। তাহলে তো আমাদের মধ্যে অনেক মিল আছে দেখছি। হ্যাঁ আপনার পছন্দের গায়িকা কে? আমার গায়িকা হচ্ছে আন্না মেরি। জী। বাংলাদেশের সংগীত শিল্পীদের মধ্যে আপনার কাকে ভালো লাগে? আমার তো হাবিব ওয়াহিদ আহ হ্যাঁ আমার তো হাবিব ওয়াহিদ কে ভালো লাগে তারপর হচ্ছে মিনার সঞ্জীব sir উনাদের গান আমার খুব পছন্দের এছাড়া বাংলা band song আমার খুব শুনা হয়, আপনিও কি শুনেন বাংলা band song হ্যাঁ আমিও শুনি আপনি কোন কোন band এর গান শুনেন?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 উনাদের গানগুলো আমার প্রায় শোনা হয় আর অর্থইন band এর নতুন album বের হয়েছে কিছুদিন আগে আমি শুনেছি গানটা আর বিভিন্ন concert তো হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্তে আমার তো বেশ ভালো লাগছে এই সময়টা। ও আচ্ছা জেনে ভালো লাগলো জি এছাড়া আপনি আর কি করছেন? আহ এখন তেমন একটা কিছু করছি না শুধু বললাম তো কিছুক্ষণ আগে এই english গান শুনছি। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে আমার। এছাড়া জি জি জি আমারও ভালো লাগছে এছাড়া আমি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক বলতে গেলে শাকিব খান এবং তার বৈবাহিক জীবনটা নিয়ে আমার খুব ওই মানে নিজের

তাকে তিনি মানে মূল্যায়ন করছেন না সবার সামনে বা media জগতের সামনে তাকে হেয় করছেন এই বিষয়টি আমার ভালো লাগেনা, এ বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? আহ এই বিষয়টি নিয়ে আমারও মতামত একই কারণ উনি শুধুমাত্র একজনের সঙ্গে থাকেন নি উনি দ্বিতীয় বিবাহও করেছেন।

দ্বিতীয় বিবাহ করার পর তাকেও তিনি ছেড়ে দিয়েছেন সন্তান জন্মদানের পর।

জি জি আমারও তার ব্যক্তিগত জীবন ভালো লাগেনা but অভিনয় ক্ষেত্রে কিন্তু তিনি বেশ ভালো অভিনয় করেন সেটা সবাই সবাইকে বলতে সবার বলতেই হবে সেটা মানে না বলতে পারবেন না কেউ এছাড়াও হচ্ছে আমার এছাড়া অন্য যদি বাংলাদেশের কোন নায়কের কথা বলেন তাহলে তাহলে আমার শিওম আহমেদকে খুবই ভালো লাগে তার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন সেটা খুবই মানে খুবই সুন্দর এবং সবাই প্রশংসাও করে তাদের এই পরিবাহিক সম্পর্ক নিয়ে তাদের husband এবং wife এর যে সম্পর্ক রয়েছে এই বিষয়টি আপনার কি মনে হয়? হ্যাঁ আমারও একই মত আহ তার সম্প্রতি মুক্তি পাওয়া cinema টি দেখেছেন? আহ আমার দেখা হয়নি তবে আমি এই শান নিয়ে আহ trailer টা দেখেছিলাম আপনি movie টি দেখেছেন? আমারও দেখা হয়নি আমি just আমার computer এ download করে রেখেছি এটি আজকে থেকে দেখব। জী ও আচ্ছা এছাড়া বাংলাদেশে আরো যেমন অভিনেতা রয়েছে চঞ্চল চৌধুরী বা তাদের অভিনয় আপনার কাছে কেমন লাগে?

এবং season two এসেছে দেখলাম সেটিও দেখবো।

যদি সময় পায়। জি এটা তাহলে খুব দুসং আহ এটা তাহলে খুবই সুসংবাদ দুঃখিত এছাড়াও হচ্ছে চঞ্চল চৌধুরীর আহ চঞ্চল চৌধুরী একটি খবরেশ হয়েছিল যেমন তার বাবা মারা গিয়েছে তো এ বিষয়টি যে তিনি খুবই আহ মানে তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন আহ media তে যেমন ফেসবুকে তার একটি post এ দেখেছিলাম যে তার বাবা এবং তার ছেলে একসাথে খেলা খেলছেন কিছু একটা তো এই বিষয়টি আমার কাছে খুবিই আহ আবেগ গণময় হয়ছে যে এই মানুষটির বাবা আজকে বেঁচে নেই বা হ্যাঁ, সেটা আমারও অনেক কষ্ট হয়েছে কারণ এরকম একটা খবর খুবই অপ্রত্যাশিত। ইনস্টাগ্রাম এছাড়া বিভিন্ন ধরনের খবর আমরা পায় যেমন আমাদের FDC কে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের বিভিন্ন খবরই আমরা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

আর কোন আচ্ছা আপনার কোন গায়কের গানটা বাংলাদেশের ভালো লাগে এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি কিছু বলতেন প্রথমত আগে তো ছিল নোবেল নোবেলের পর নোবেলের পরবর্তীতে আমার মিনারকেই ভালো লাগে

এবং সাথে দার দারাসান কেউ ওদের গানই বেশি শোনা হয়। দারসান খান হ্যাঁ আচ্ছা আচ্ছা দরসান খানকে আমারও ভীষণ ভালো লাগে তার গান আজকে আমি শুনেছিলাম এবং তার মানে তার যে ব্যক্তিত্ব রয়েছে সেটি আমার ভীষণ ভালো লাগে যেমন তার এবং মিথিলার এখনো একা বেশ ভালোভাবে চলছেন তার কিন্তু শুনতে পাচ্ছি না কোন ধরনের তার কোন উম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 হ্যাঁ কিন্তু আপনি হয়তো বা একটা কথা জানেন না তাকে নিয়ে গুঞ্জন উঠেছিল মাঝখানে জি তার নাকি দেশে Shooting করতে গিয়ে একজনের সাথে সংগঠিত হয়েছে।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 সব কথায় কিন্তু কান দিতে হয় না এটিই আমার মনে হয়।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 এছাড়া আমাদের হ্যাঁ একদম এছাড়া আমাদের আর একজন অভিনেত্রী রয়েছে বা আপনার হয়তোবা পছন্দের নায়িকাও হতে পারে যেমন বিদ্যা সিনহা মিম উনারো কিন্তু বিয়ে হয়েছে প্রায় তো

আহ বিদ্যা সিনহা মিম এর cinema তেমন একটা দেখা হয় না আমার তবে শুনেছি তিনি অনেক সুনাম অর্জন করেছেন

আহ সে ব্যাপার এ আসলে আমি ঠিক জানিনা জানা বিষয় নেই কারণ অজানা বিষয় নিয়ে তো কিছু বলে লাভ নেই।

তা আমার বেশ ভালোই লাগছে এছাড়া bollywood নিয়েও যদি আমরা কিছু বলি যেমন এখন পর্যন্ত bollywood এর অনেক তারকা রয়েছে অবিবাহিত রয়েছেন এবং তারা কিন্তু সেই বিষয় গুলো নিয়ে মুখ খুলেন না এর মধ্যে একজন রয়েছেন সালমান খান।